আমাদের এখানে পাঁচ টাকাতেও মেথিশাঁকের আঁটি পাওয়া যায় হ্যাঁ ভালো ভালো মানে কোনও উল্টা পাল্টা নয় যে না এরকম ঝিমোনো মরা এসব না খুব ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবার শীতকাল চলে গেলে আর নেই

ওখানে ওখানে যেরকম আপনি বারোমাস মেথিশাঁক পাবেন আর ভালো মেথিশাঁক পাবেন কিন্তু পাঁচ টাকার ওখানে কোনও কিছুই পারবেননা আপনি যদি লঙ্কাও যদি দশটাকার নিতে যান লঙ্কা লঙ্কাও আপনাকে গুনে গুনে

কিকরে দেবে পারবেনা তো দিতে কেন না ওদের থেকে মানে ঐ শহর থেকে গ্রামের দুরত্ব অনেক বেশি এবার সেখান থেকে তাদের যানবাহনে চড়ে নিয়ে আসতে হচ্ছে তার পয়সা তো তাকে তুলতে হবে তাছাড়া কি করে হবে সেটা তো ব্যবসায়ীর অসুবিধা

fresh ফল পাওয়া যায় খুব একদম তাজা ফল পাওয়া যাবে আর ওখানে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

সে ফলনের যে নির্দিষ্ট দামটা উপযুক্ত যে পয়সা, সেই পয়সা সে পায়না কারণ ঐ একটাই কথা যদি বাড়িতে বাড়িতে ওরকম সবজি কেউ ফলায় তারা ওকে কি করে দাম দেবে সেও ফলাচ্ছে ওও ফলাচ্ছে হুম

ওটাই হয়ে যায় আহ Maharashtra তে একটা জায়গা আছে Mahabaleshwar বলে যেটা পুনে cross করে যেতে হয় তো ঐ খানে একটা strawberry Garden আছে মানে ওখানে শুধু strawberry র চাষ করা হয় আর এত সুন্দর দেখতে লাগে ঐ Garden টা ওটাতে শুধু fruit আর আরেকটু এগিয়ে strawberry ছাড়া কিছু চাষ হয়না ওখানে আরেকটু এগিয়ে গেলে ওখানে Dragon Fruit চাষ হয় তো Dragon Fruit হ্যাঁ তা এখনেও আসছে কিন্তু দাম বেশি হ্যাঁ হ্যাঁ যেরকম দেড়শো টাকায় আমি একবার নিয়েছিলাম হ্যাঁ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

পঞ্চাশ টাকা করে তালে তা তারা পঞ্চাশ টাকা করে বিক্রি করেও তারা লাভ করছে আর আমাদের এখানে দেড়শো টাকা করে বিক্রি করে সেই একই লাভ করছে

কেননা কি ঐ ফলটার এখানে মানে সবসময় যেটা পাওয়া যায়না ওখান থেকে যখন সস্তা হয় তখন আমদানি হয় এখানে আমাদের West Bengal ওদের West Bengal এ সবথেকে ভালো ফলন হয় ধান, ধানের ফলন খুব ভালো, এটা হচ্ছে ঐ কি বলে এখানকার লোকরা ওটাকে ভাত হিসাবে ব্যবহার করে এবং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 ভাত খেতে ভালবাসে রুটি খেতে গেলে তখন পেটের অসুবিধা হয়ে যাবে হজম হয়না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

বলুন বলুন, হুম বলছি আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গের Darjeeling আছে যেখানে চা উৎপন্ন হয় চা পাতা খুব দামি একটা চা Assam ও হয়তো ওটা

এইখানে, এইখানে ওই fruit আমি যেই কথা গুলো বললাম ফল টল যেরকম একটা kiwi বলে ফল আছে ওটাও খুব মানে সস্তায় পাওয়া যায়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 গাছে যেখানে আঙ্গুর প্রচুর পরিমানে চাষ হয়।

কিন্তু Nagpur এর কমলা লেবুর থেকে আমাদের Darjeeling এর কমলা লেবু অনেক অনেক সুন্দর আমাদের Darjeeling টা এমন একটা জায়গা যেখানে কমলা লেবু চাষ করতে গেলে যে মাটির এবং যে ধরনের মাটির উর্বর মাটির যেটা প্রয়োজন সেই মাটিটি ওখানে আছে

চাষাবাদ আর সেই লেবু কখনো টক হয়না সারা বিশ্বে আসে Darjeeling লেবু ব নাম, Darjeeling চা Darjeeling লেবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে শাক বরবটি ভেন্ডি হুম? ঝিঙে তারপরে পটল তারপরে সমস্ত কিছু যত মানে পান থেকে আরম্ভ করে সমস্ত কিছু এত ভালো এবং এতো পুষ্টিকর ভাবে বিক্রি হয় এবং ভাল লাগে দেখতে বাজারে গেলে আমার মনে হয়না কোথাও আছে এরকম এখানে যারা সবজি বাজারে ঢুকবে,

ওটাই আমি দেখেছি আমার বাবাও যায় যদি বাজারে একশো টাকা নিয়ে যায় তো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসে আর এটাই আমি Mumbai এর কথা বলি একশো টাকার তো কোনো value ই নেই ওখানে। ওটা নিমেসে দুটো সবজি কিনলেই শেষ হয়ে যায়। তো সেটাই হ্যাঁ এইখানের মধ্যে আর ওইখানে, আমরা এখানে মটর শুটির জিনিস যখন প্রথম ওঠে, এখশো টাকা কিলো যখন last নি তখন কুড়ি টাকা টাকা কিলো একি জিনিস কুড়ি টাকা কি জিনিস একি কিন্তু আসতে আসতে ওর দামটা নেমে যায় মানুষ খেয়ে খেয়ে খেয়ে খেয়ে তখন বলে যে আর খাবোনা তখন অন্যান্যরা আবার সেটা খেতে শুরু করে দেয় জানে season এর এটা সবজি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 হ্যাঁ আমাদের এখানে দু রকমের উচ্ছে আছে একটা কে উচ্ছে একটা কে করলা বলা হয় করলাটা হচ্ছে বড় যেটা আমাদের এখানে চাষ হলেও বেশিরভাগ বাইরে চলে যায়। করলাটা আমাদের এখানে বেশি লোক খায়না খায় উচ্ছে খুব ছোট size এর এবং খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা অন্যান্য জায়গায় পাওয়া যায়না West Bengal ছেড়ে দিলে পাওয়া যাবে না ওই করলাই পাওয়া যাবে উচ্ছে পাওয়া যাবে

কিন্তু এইসব জিনিস গুলো Maharashtra তে আপনি কোনোদিনই পাবেন না Maharashtra তে কারেলাই পাওয়া যায় ওগুলো বড় বড় ওগুলো যে ওখানে সবজি তরকারি বানায় সেরকম মাঝখান দিয়ে কেটে, ওটার ভেতোরে মাশালা দিয়ে তারপর ওখানে একটা recepie হয়ে যায় খাবারের কিন হ্যাঁ কিন্তু এই ছোটো ছোটো উচ্ছে গুলা আপনি যেটা বললেন ওটা কোনোদিনই Maharashtra তে পাওয়া যায়না।

ওটা ভালো নয় ওইজন্য ওর বীজটা কেই খেতে হয় ওর ছালটা খায়না আমাদের এখানে ছাল বীজ দুটোই খায় এখানে ওর উন্নত মানের সিম

তো আমাদের আহ Maharashtra এ যে চাষ হয় যেটা যে চাষটা হয় সেটাও ভালো চাষ হয় খারাপ চাষ হয় না হয়তো সবজিটা হয় না কিন্তু চাল, গম, জোয়ার, বাদাম, তুলো সব থেকে বড় হচ্ছে শিমুল তুলো শিমুল তুলো খুব ভালো হয় ওখানকার খুব সুন্দর খুব উন্নত মানের তুলো পাওয়া যায় ওখানে আর চিনে বাদাম যেটাকে আমরা চিনে বাদাম বলে থাকি খেতে ভীষণ ভালো হয় খুবই ভালো হ্যাঁ ঠিক ব তো আমার আমার শালি ওখানে থাকে পুনে তে Maharashtra এ তো ওখানে বাদাম সেদ্ধ খাওয়া হতো অল্প নুন দিয়ে বাদাম টা কে সেদ্ধ করতো কাঁচা বাদাম কে খেতে খুবি ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ ওটা খোল সমেত সেদ্ধ করে না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 আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাই ওখানে পিয়ারার ও অনেক চাষ হয় পিয়ারা।

Mumbai তে আমি Maharashtra এর কথা বলছি ওখানে পিয়ারার ও অনেক চাষ হয় প্রত্যেকটা

হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হিম সাগর কিলো পাওয়া যায় কিন্তু ওখানে আমার আম খেতে খুব হ্যাঁ আমার আম খেতে খুব ভালো লাগে তো আমি আগের বছরের কথা বলি আগের বছর আমার আহ Alfonza mango পাওয়া যায় Alfonza mango তে হ্যাঁ ওরা বারোটা আহ আম সেটা হলো আপনার বারোশো টাকা মানে এক একটা আম একশো টাকা হ্যাঁ ওটা দেয় আমাদের এখানে কেনো হবে আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভালো ভালো আম গাছ আছে উম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই হয়েছে। বাজার থেকে অতো চাহিদা মিটায় নিয়েছে নিজের ঘরের চাহিদা তেই অনেক ওটাই খেয়ে শেষ করতে পারে না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মালদার আম সব থেকে দামি আম সারা ভারত বর্ষ জুড়ে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 Malda Murshidabad দের লিচু খুব সুন্দর আর এই জন্যই লিচু যারা করেন চাষ ওইসব জায়গায় তারা আগে থেকে বাগান কিনে নেয় lease এ নিয়ে নেয়

ভারত বর্ষে এরমই চলে আর যদি Kashmir রে আমার বাড়ি হত Kashmir রে ও সেই একই আপেলের বাগান আমি নিলাম

হতে পারে যেরকম ফলন ফলাতে পারলাম মালিক কে যা দেওয়ার দিলাম বাদ বাকি আমার এখানেও তাই সারাবছর হুম? তবে,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

হ্যাঁ ঠিক ও দেখেছিলাম train এ আসতে আসতে কমলা লেবু আর ওই আঙ্গুরের বাগান বাগান side এ একদম পুরো ভর্তি ফলে রয়েছে অপূর্ব লাগে দেখতে আর কমলা লেবু নীচেও পড়ে রয়েছে গাছেও ভর্তি অপুর্ব অপুর্ব ওইরকম Kashmir ও থাকে golden apple থাকে green apple থাকে

তারপরে red apple এর আলাদা মানে এগুলো সব আলাদা আলদা বাগান থাকে আমি কাশ্মীরে যখন একবার গেছিলাম হ্যাঁ তখন হয়তো snow time এ গেছিলাম, হ্যাঁ

brown apple এর আলাদা বাগান সব সব আলাদা আলাদা বাগান আছে সমস্ত আপেল বেশিরভাগ টাই pack হয়ে বিদেশ যায় বিদেশের বিদেশের আপেলও আমাদের দেশে আসে ওখানেও খুব উন্নত মানের আপেল চাষ হয় বিদেশ গুলোতে আসে হয় আমাদের কাশ্মীরটা কেও কিছু কম মনে করা যাবে না।

তবে সব থেকে গরিব চাষি হচ্ছে পশ্চিমবঙ্গ Kashmir রে তো কেসারো খুব চাষ হয় পশ্চিমবঙ্গের চাষিরা ফলন ফলায় জীবন দিয়ে গায়ের ঘাম ঝরিয়ে সে পয়সা পায়না সে পয়সা পায়না এখানে এক নম্বর নম্বর হচ্ছে প্রথম কথা আমাদের এখানকার মুখ্য মন্ত্রী তারপরে এখানকার broker তারপরে এখানকার নেতা টাকা এসেরকে টাকা দিতে দিতেই ওরা শেষ হয়ে যায় আমি একটা আপনাকে এমনি উদাহরণ দিচ্ছি যেমন ফুলকপির কথাই বলি আপনাকে এখানে এখন market এ পাঁচ টাকা করে ফুলকপি পাওয়া যায় কিন্তু চাষ করার সময় একটা ফুলকপি কে আর পাঁচ টাকার একটা একটুখানি সার কি কিনতেও পাঁচ টাকা খরচা হয়না

জল দিতে পারবে না সার দিতে পারবেনা দিলে সবাইকে দিতে হবে

সুতরাং তার খরচাটা সেরকম হয়ে যাবে

খরচাটা যেভাবে হবে ও জানে যে ফুলকপি তুলে তুলতে সে পয়সা পাবো না এখানে বেগুন এতো সস্তা শীতকালে দশ টাকা পনেরো টাকা করে বেগুন

করে তখন কি ভেবেছিলো যে আমি এতো কম পয়সায় আমাকে বেগুনটা বাজারে ছেড়ে দিতে হবে, হ্যাঁ সত্যিই তাই সে তো কখনোই ভাবেনি সে ভাবছিল একটা আশা নিয়ে যে না আমি এতো চাষ করছি আমার এই বছরের এই মুনা মুনাফা হবে আমি পরের চাষটা এই মুনাফা দিয়ে যদি করি তাহলে আবার একটা,

কিন্তু যদি কোটে loss খেয়ে যায় তখন আমি শুনেছি আমাদের এখানে কিছু চাষি রেগে গরু ঢুকিয়ে দিয়েছিলো নিজের নিজের জমিতেই গরু ঢুকিয়ে দিয়েছিলো যা তো খা পাঁচ টাকা কিলো দশ টাকা কিলো বেগুন বিক্রি করার থেকে তোরা খেয়ে নে রাগে রাগে করেছিলো কি করবে হ্যাঁ ওটা করতে ওদেরও ভালো লাগে না এতো খাটনি করে আমরা আহ জিনিস নি গাছে পোকা মেরে সার দিয়ে হ্যাঁ প্রত্যেকদিন জমি কুরে কুরে জল দিয়ে তবুও যদি ফলন ভালো ফলন ঠিকই কিন্তু দাম পায়না হুম ঠিক বলেছেন আর এই তো সবাই তো সব চাষিরা তো বাজারে এসে আর বিক্রি করে নেয় এবার তার কাছে মানে local দোকানদার যায় তারা একটা দাম দিয়ে জিনিসটা পুরো কিনে নেয় এবারে main বাজারে এলো সেখান থেকে, ওই যে পাইকারি বিক্রি করবে তাদেরকে পাইকারি আর যে whole sale বিক্রি করে থাকবে whole sale বিক্রি করে দেবে whole sale নেবে যারা তারা কম দামে নিয়ে যাবে পাইকারি হ্যাঁ হ্যাঁ সেটাই আলুরও চাষ এতো বেশি আলুর চাষ করে কিন্তু আলুর এতো বেশি এতো কম দাম market এ এখনও রয়েছে যে আলুর চাষের ওরা টাকা উপভোগ করতে পারে না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

আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক আপনার প্রতি knowledge আমিও পেলাম

আবার নিশ্চয়ই আবার নিশ্চয়ই কথা হবে আবার নিশ্চয়ই কথা হবে নিশ্চয়ই হবে হুম ঠিক আছে তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Hello মুসাররাত, কি খবর তোমার? Hello আপু আহামদুলিল্লাহ, ভালো আছি, তুমি কেমন আছো?

না আপু আজকে দিনটা শুরু হলোই হচ্ছে অনেক দেরি করে office এ ঢোকা নিয়ে। কারণ হচ্ছে রাস্তাটাতে প্রচুর jam এবং অনেক রাস্তাই বন্ধ। তুমি হয় তো বা জানো আজকে বিশ্বইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হচ্ছে তার কারণে অনেক রাস্তাতেই হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং গাড়িটারিও হচ্ছে খুবই কম দেখা গেছে রাস্তায়। আহ কিন্তু সে পরিমানে মানুষ অনেক বেশি কারণ অনেক office ই খোলা আছে। আহ যে গুলা হচ্ছে তোমার ইক্তেমার ওদিকে পরে না। তার কারণে দেখা গেছে যে মানুষ যেহেতু বেশি আর গাড়ি ঘোড়া কম তাই প্রচুর একটা চাপ পরে গেছে গাড়ির উপর। হম হম হম আমিও শুনেছি অনেক জায়গা অনেক রাস্তা বন্ধ ছিল। পাশাপাশি গত কাল থেকে television এ তারপর পত্রিকায় অনেক খবর সংবাদ দেখছি বিশ্বইস্তেমা নিয়ে। আর গতকাল সম্ভবত ছিল প্রথম পর্ব। প্রথম পর্বের আহ কাল গতকালকে ছিল আর কি আয়োজন আজকে হচ্ছে প্রথম পর্বেরই আখেরি মোনাজাত আজকে। তো গতকালকে একটা পত্রিকাতেও দেখলাম সংবাদপত্রে যে এটার ওপর একটা সংবাদ চাপা হয়েছে।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 আখেরি মোনাজাত উপলক্ষে গাজিপুর traffic ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আহ গাজিপুর metropolitan police commissioner মোল্লা নজরুল ইসলাম।

হ্যাঁ না আমিও সে খবরটি পড়েছিলাম যে অনেক হচ্ছে তোমার সড়ক বন্ধ থাকবে। এবং হচ্ছে শনিবারে আজকে যেহেতু রবিবার গতকালকে আহ গতকাল শনিবার ছিল শনিবার দুপুরবেলাতেই হচ্ছে একটা press briefing এ আমাদের commissioner বলেদিয়েছিলেন যে হচ্ছে আহ শনিবার রাত বারোটা থেকেই তোমার অনেক সড়ক বন্ধ থাকবে। সেগুলোর নাম মনে হচ্ছে, তোমার চঙ্গি, কামারপাড়া রোড তারপরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আহ তারপর হচ্ছে গা~ গাজীপুরের ভোগড়া bypass এরপরে এদিকে আমাদের আবদুল্লাপুর থেকে শুরু করে আ~ আসিলিয়া bypass পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। এবং তাছাড়া উনি যেটা আদেশ দিয়েছেন যে, যেহেতু ওইসব রাস্তা বন্ধ থাকবে তাই ময়মনসিং গাজীপুর গামী যেইসব যানবাহন গুলো আছে তারা যেন গাতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিং থেকে থাকা গামী যানবাহন গুলোকে ভোগড়া bypass দিয়ে করার জন্য বলেছে। তো তার কারনে দেখা গেছে যে, আহ যেসব রাস্তা গুলো বন্ধ আছে ওইসব রাস্তা গাড়িগুলো কিন্তু আহ যেসব রাস্তা

আমাদের জন্যও একটা খুবই মানে আনন্দের বিষয় বা একটা অনুধাবনের বিষয় থাকে ধার্মিক অনু আহ ধার্মিক অনুশাসনের দিক থেকে বা আমাদের ধর্মের যেই একটা মানে একটা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 পূর্ণবয়ান ও মুসুল্লিদের নোসোল নামাজ এবং জিকির অজগরের মধ্যে দিয়ে শনিবার বিশ্বইস্তেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। যেটা দেখলাম তো শনিবারের সাথে হয়তো আহ আজকের কিছুটা পার্থক্য থাকবে। আজকে যেহেতু আহ আখেরি মোনাজাত আজকের জনসমাবেশটাও একটু বেশি থাকবে। তো আমি দেখলাম যে, প্রথম পর্বের ইস্তেমা অনেক পত্রিকাতেও এসেছে যে, প্রথম পর্বের ইস্তেমা জনসমুদ্রে পরিণত হয়েগেছে। আল্লা হুয়াকবার ধ্বনিতে মুখোরিত পুরো ইস্তেমা ময়দান। কাল রবিবার দুপুর আহ আজকে রবিবার দুপুরের পূর্বে আখেরি মোনাজাতের মধ্যে দিয়েই শেষ হবে প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন আজকে হচ্ছে মাওলানা জুবের আহমেদ। যতটুকু জানলাম আরকি

ওইটা আমিও আমিও দেখেছি এবং আহ আসলে হজের পরে এই ইস্তেমাটাই হচ্ছে হজের পরে দ্বিতীয় সবচেয়ে বড় সংগঠন হয়ে থাকে। সবচেয়ে বড় সংগঠন হজ এবং দ্বিতীয়টাই হচ্ছে ইস্তেমা এবং এখানে প্রচুর ব~ বিদেশ থেকেও হচ্ছে দেশের মানুষতো আছে তাছাড়া বিদেশ থেকে অনেক মানুষ আসে দেখা যায় যে, আহ পুরা আহ আমি আরেকটা আহ ইয়েতে দেখলাম খবরে দেখলাম যে পঁচাত্তর টা দেশের মুসলিরা এই আহ ইয়েতে আসে ইস্তেমায় আসে। তো তারা আসে যখন তখন হচ্ছে আহ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 যানবাহন গুলো বন্ধ করা হয়। এবং আহ এই যানবাহনের সাথে সাথে কিন্তু আমাদের আহ কলকারখানা গুলা এবং অনেক যেগুলা যেহেতু উত্তরার দিকে এইজন্য দেখা যায়, উত্তরার ঐদিকে অনেক অফিস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 আজকে তারা আরকি বন্ধ দিয়ে দিয়েছে আজকে মোনাজাতের কারণে। কারণ সেই জায়গায় হয়তো যান চলাচল থাকবে না ওই রাস্তা গুলোতে। যেটা আমরা পত্রিকাতেও দেখেছি যে ওই রাস্তা গুলো বন্ধ থাকবে আজকে। তো কাজেই যারা অফিস করবে তাদের জন্য ভোগান্তি হয়ে যায় যদি তাদের অফিস খোলা থাকে। তো এই কারণে আজকে দেখলাম অনেক অফিসই বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা এই side এ যারা মানে ঢাকার আহ দক্ষিণের দিকে যারা তাদের জন্য একটু মনে হয় কষ্ট হয়ে গেছে। কারণ আহ যানবাহন ঠিকই কমই ছিল কিন্তু যাতায়াতের কারণে দেখা যাবে আবার আহ এই এই জায়গার মানুষদেরকে ওভাবে আরকি ধরা হয় নি ওই তালিকার মধ্যে যে তারাতারি যেরকম আমারও আজকে খোলা অফিস। তো আমাদেরও অফিস করতে হচ্ছে তোমারও তোমারও তো মনে হয় অফিস করতে হচ্ছে। তো এরকম যাইহোক আর কি কি ওরা ব্যবস্থা রেখেছে সেইখানে? মানে যে এবার হচ্ছে আমাদের গাজীপুর metro politan পুলিশের যে এবার ইস্তেমা ময়দানে প্রচুর পরিমান নিরাপত্তা দিয়েছেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন সেই নিরাপত্তার জন্য। আহ মানে সেই আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই হচ্ছে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে। দেখা যাচ্ছে মুসল্লিদের নিরাপত্তায় ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দশ হাজার সদস্য মোতায়েন রয়েছে। তারা সব পুরা সময় তারা হচ্ছে আহ আইনশৃঙ্খলার ব্যবস্থা করছে এবং কোনো ধরণের আহ যদি তারা